দুটো এ.সি আছে অনেক জানালা আছে ঘরটা কালার -টা বেশ সুন্দর ।

এখানে দুটো বাস দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে মুম্বাই-এর মনে হচ্ছে ।

ওম এটা হচ্ছে বাস ডেপো মনে হচ্ছে। বাস ডেপো বাস দাঁড়িয়ে আছে।

বিল্ডিং -টা মনে হচ্ছে খুবই পুরোনো হয়ে গেছে। আর হচ্ছে কি যে --

ওটাকে কি বলে সাদা কালার -এর ওটা।

সবুজ ছেলেটার ডি .এস. এল. আর -এ তোলা আছে খুবই সুন্দর লাগছে।

মানুষ কালার -এ আইস ক্রিম কি নাকি হয়তো কে জানে আর হচ্ছে কি যে ওপরে ফ্লেভার --

ফ্লেভার রাখা আছে। ফ্লেভার দিয়ছে চেরি পেরি দিয়ছে কটা চামচ রাখা আছে। বাকি --

এই জায়গাটাকে কি বলে নীল কালার -এর।